উম একটা বাড়ি বাড়ির নিচে দোকান ।

নতুন বিল্ডিং কাজ হচ্ছ-- ।

উম এটি দেখে মনে হচ্ছে একটি রেল স্টেশন আর-অ জকপুর।

এটি একটি পিকনিক স্প স্পট উম চারিদিকে গাছপালা আছে ।

নদীর ওপর নৌকো নিয়ে যাচ্ছে ।